ব্যবহার করেছিলেন? দর্শকই পাঁচালীকে সমস্ত গ্রাম বাংলা একা~ একদা উন্মাদ হয়ে উঠলেও একালে মার্জিত সুরুচি শিক্ষিত সমাজ তার সম্পর্কেও কিছু নীতিবাচক মনোভাব পেষণ করে না। নব্য পাঁচালী গানের সম্রাট দশরথ রায় দরশুরাই নামেই যে খ্যাত ছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি কাটোয়ার জ~ কাটোয়ায় জন্মগ্রহণ করেন। দা~ দা~ দারশুরাই

তার জীবন কালে প্রকাশিত পাঁচ পাঁচালীর মোট ধারা সংখ্যা এই যৌতটিটি তারা এই বিষয় বিচিত্র অনুসারে পাঁচ ভাগে ভাগ করেছেন, তথা- কৃষ্ণ লীলা, কৃষ্ণ কৃষ্ণের জন্য অষ্টমী গোপীদের বস্ত্র হরণ, কলঙ্ক ভজন, অনাথ ভজন অসহ্য সংবাদ মধু মচুরা, উম্মিলি তরন ইত্যাদি। রামলীলা রামচন্দ্রের বিবাহ রামচন্দ্রের বন~ বনভবন ও সীতা হরণ, তার্কাসুর বধ, লক্ষ্মণের শক্তিশীল, মোহিতা মহি, রাবণ বধ ইত্যাদি। ধরো পার্বতীর শীলা, দো~ দো~দক্ষ যও শিব বিবাহ, আগমনী ইত্যাদি। চণ্ডী লীলা, চণ্ডী মহিষাসুর যুদ্ধ, সম্ভ নিসুম্ভের বধ, বিভিন্ন পৌরাণিক ও পৌরাণিক কাহিনী, মহাভারত, দ্রোপদীর বস্ত্র হরণ, প্রল্লাদ চরিত্র শিশির, বাসুদেবের ভিক্ষা ইত্যাদি। মঙ্গল কাব্যের তালা, কমল এই কাহিনী ও সীমন্ত রণ প্রতিপ দেশে আগমন। আধুনিক পাড়া অর্থাৎ সামাজিক ব্যপারে নেক~ নকশা শক্তি বৈসবের দণ্ড বিধবা বিবাহ, পর্দা কাজ এর মনি ও চা, কিং চার বসন্ত বিরহ বেদনা পরিযার উপাক্ষের ও চারি উহ চারি ও পঙ্খী দণ্ড ইত্যাদি। সঙ্গীত সংগ্রহ বিভিন্ন ধরণের হা

ব্যক্তি হলেও পাঁচালী প্রোচনে তিনি মধ্য যুগীয় ভাবা দর্শকেই আঁকড়ে ধরেছে। তবে তার কৃষ্ণ রাম পর পার্বতীর চণ্ডীর পৌরাণিক ফলক লা লায়ের নিঃস্ব হয়েছিল এই মিশনে একমাত্র কারণ সে যুগের কাম্য সেটা বলাই বহুমূল্য। এসব ধর্ম ও নীতি প্রচারের জন্য দরশুরাই পাঁচালী ওয়ালা ভিত্তি গ্রহণ করে নেয়। লোকরঞ্জক ছিল তার প্রধান উদ্দেশ্য। তায় বাংলাদেশির মনে দিক লক্ষ রেখে এই সমস্ত পৌরাণিক ও সঙ্গ প্রধানিক উপাদান ব্যবহার করেছিলেন। জাত জাতি এক ঢিলে দুই পাখি মারা হয়। লোক সমাজের ধর্ম ও নীতি প্রচারিত হলো আবার রণ~ রণ রুচির চাহিদাও পরিতৃপ্ত হয়। একদিক থেকে তিনি তার পাড়াগুলিতে পরিবর্তন কালে পাঁচালীওয়ালাদের যে অধিকতর বিচার বুদ্ধির পরিচয় দিয়েছিলেন, দুশর রায় এর আধুনিক বিষয়ক সব video আহ তালা গুলিকে সরুচি প্রতিষ্ঠা অভাব দেখা যায়। বিধবা বিবাহ কর্তা প্রজা ওই রাজার উপাখ্যান ও চারী~ চারী~ চারিয়ার ইত্যাদি তারা ওকে কয়েকটি ও অতিরঞ্জক যথেষ্ট আছে। বে~ আমি তারাপীঠ যাওয়া নিয়ে একটি উম কথা বলতে চাই। কিন্তু তারাপীঠ আমরা সবাই জানি যে এটি একটি উম মা তারার ধাম এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে যায়, মায়ের দর্শন পেতে। তো হম তারিখটা ছিলো আহ ষোলোই শ্রাবণ আহ আমরা গিয়েছিলাম তারাপীঠ এবং আহ আমরা বোলপাশ rail station থেকে train ধরেছিলাম বিকেল সাড়ে তিনটে নাগাদ এবং আমরা রামপুরে পৌঁছাই এবং সেখান থেকে

এবং আমরাও গেলাম উম যথারীতি আমরা একটি করে ঘর নিলাম থাকার জন্য। যেহেতু আমাদের রাত্রে সেখানে বাস করতে হবে। উম থাকলাম এবং উম তার পরের দিন ছিলো মঙ্গলবার।

এবং মঙ্গলবার আসার পরে আমরা সকলে স্নান টান করে আহ ভালো জামা কাপড় পরে গেলাম উম তারাপীঠে পূজো দিতে এবং আহ পূজো দিতে গিয়ে দেখলাম

ওখানে তো পান্ডা ধরতে হয়, যার দ্বারা আমরা পূজাটা দিতে পারি মা তারাকে। তো পান্ডা এলেন এবং বললেন যে, হ্যাঁ দাঁড়াও কোনো অসুবিধা নেই time মতো ঠিক পূজো দিতে পারবে। অসম্ভব ভিড়, ভিড়ে

তো অবশেষে আমরা উম প্রায় মায়ের কাছে পৌঁছাবো পৌঁছাবো। তো সে সময় আমরা একটি ঝুড়ির মধ্যে উম ফুল জবা ফুল, জবা ফুলের মালা, মুণ্ডা এরকম নানা ধরণের পূজোর সামগ্রী আমরা নিলাম, যেগুলির দ্বারা আমরা পূজো দিতে পারবো। এরকম নিয়ে এলেন এবং আহ এর সেই ভিড়ের মধ্যে আমি, আমার দিদি, আহ বাবা, জামাইবাবু, বোনপো সবাই ছিলাম। তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে তখনও যেনো মনে একটা আনন্দ হ~ হচ্ছে আমাদের যে আমরা মাকে দর্শন করতে পারবো। তো সেই জন্যেই ভিড়টাকে বা ওই দাঁড়িয়ে থাকাটাকে কোনো কষ্টের মনে হয় নি। যেহেতু আমরা জানি যে আমরা মাকে দর্শন করতে পারবো। মানে কষ্টের পরেই তো একটা আনন্দ আসে না, জীবনে? তো সেরকমই আমাদের মনে হচ্ছিলো যে না এই কষ্টটা কিছুই না এর পর আমরা উম মায়ের মুখটা দর্শন করবো যখন সব কষ্ট দূর হয়ে যাবে। তো এভাবেই উম তিন চার ঘন্টা দাঁড়ানোর পরে

এবং মায়ের চরণে আমরা স্পর্শ করলাম, প্রণাম করলাম ভক্তি ভরে এবং আহ তারপরেই আমরা ঢুকে গেলাম মায়ের মূর্তির সামনে। মায়ের মূর্তির সামনে হম এ~ একজন ব্রাহ্মণ রয়েছেন তিনি একদম উম উম জোরে হাতটা ধরে টেনে মায়ের মাথায় পায়ের কাছে আমাদের মাথাগুলো ঠুকে বের করে দিচ্ছে, মানে মায়ের মুখটা যে ভক্তিভরে দেখবো অনেকক্ষণ ধরে সেটা হলো না। তো সবাইকে এরকমই করলো। তো তার মধ্যেও আমরা মা কে ওই একটুখানি যেটুকু দর্শন পেলাম একটুখানি দর্শন করলাম। আর আহ মায়ের মুখটা একটু ক মায়ের চরণ থেকে একটু পুষ্প আমরা ওরই মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো বেরিয়ে এলাম তো পান্ডা বলল যে আহ যিনি ছিলেন তিনি বললেন যে, দেখতে কি পেয়েছো? না-কি আবার নিয়ে যাবো? তো আমরা বললাম যে আরেকবার নিয়ে গেলে তো ভালোই হয়। মায়ের মুখ! মায়ের মুখ কি একবার দেখে মন ভরে? হাজারবার দেখলেও ভরবে না। তো যথারীতি আবার আমরা গেলাম এবং তখন একটু হলেও মা কে একটুখানি হলেও ভালোভাবে দেখতে পেলাম আহ তো তার জন্য পান্ডা কে অ~ পান্ডা যিনি ছিলেন তাকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম। আহ তো মা কে ভালো করে দর্শন করলাম

তো সেখানে নানান দেবতার মূর্তি রয়েছেন। ভোলানাথ রয়েছে এবং সেখানে দেখলাম সাধক বামাক্ষ্যাপা। যিনি মায়ের পূজো করতেন। আমরা সকলেই জানি। তো সেই সাধক বামাক্ষ্যাপা রয়েছেন তার মূর্তি। তার সমাধিক্ষেত্রের উপরে সেই মূর্তিটা স্থাপণ করা রয়েছে, এবং সেই মূর্তি আমরা দেখলাম এবং আহ মহাদেব কে মালার জন্য সেখানে অনেক রকমের মহিলা পুরুষ যারা রয়েছেন তারা মানে কাকন্দ ফুলের মালা আহ বা কালী মায়ের জন্য আহ মা তারার জন্য ওই উম জবা ফুলের মালা অনেকেই বিক্রি করছেন, এবং তারপরে আমরা গেলাম মায়ের প্রসাদ আনতে। এবং আমরা সকলেই জানি যে উম মানে মা তারা বা কালী পূজো তো শূরা পান দিয়েই হয়। তো আমাদের যে গঙ্গা জলটা দিলো সেটা শূরার মতো লাগলো আমাদের উম তো আমরা সেটা খেলাম, প্রণাম করলাম, মায়ের ভোগ খেলাম। মায়ের প্রসাদ নিলাম। আহ তো সকলেই এরম ভাবে নেয়ার পরে আমরা আহ আবার মন্দিরটা চারপাশ টা ঘুরে ঘুরে দেখলাম মায়ের মন্দির মায়ের স্থান মাকে দেখলাম মানে আসতে তো মনই যাচ্ছে না মানে উম মনে হচ্ছে যেনো এখানেই থাকি। অপূর্ব এক সুন্দর চিত্র আহ এবং আহ আমরা উম সকাল বেলায় পূজো দিয়েছিলাম এবং অপূর্ব লাগছিল চারিদিকটা। মায়ের মন্দির আর কী বলতে হয়! দারুণই লাগছিলো।

উম যে ঘরে ঘর নিয়েছিলাম সে ঘরের ভিতরে গেলাম এবং ঘরের ভিতরে যাওয়ার পরে উম আমরা একটু নিজেরা আহ হাত পা ধুলাম, যেহেতু পূজো দেওয়া হয়ে গেছে আহ হাত পা ধুলাম একটু rest করলাম।

এবং আহ পূজো দেওয়ার পরে আহ আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম এবং আমরা গেছিলাম বীরচন্দ্রপুর। তারাপীঠের ওখানে পাশেই। বীরচন্দ্রপুরে ওখানে উম মায়াপুর নগর দ্বীপের মতো মানে ধাম রয়েছে ওখানেও আহ এবং অপূর্ব চারিদিক, এতো সুন্দর! বাগান, ফুলের বাগান। তারপরে আমরা গেলাম হম একটি আহ পুরীর যেমন জগ্ননাথ মন্দির সেরকম একটি মন্দির ওখানে ছিলো। আহ অনেক রকমের মন্দির ছিলো। আমরা একটি গাড়িকে ভাড়া করে নিয়েছিলাম, যে গাড়িটার সাহায্যে আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। এবং এর আমরা অনেক ফা~ ফ~ ছবি তুলেছি অনেক ছবিকে আমরা আহ frame বন্দী করেছি।

সেই শ্মশান টা তো না দেখলেই নয়। সেই শ্মশানে একটু গেলাম। তো শ্মশান টাও ভীষণ ভালো করেছে এখন আহ তো শ্মশানে তো আমরা সবাই জানি যে শ্মশান মানেই একটু ভয় লাগবে। তো আমাদের সেরম ভয় লাগে নি, উম ওখানে অনেক মানুষে রয়েছেন। অনেক মানুষের আনাগোনা রয়েছে এবং আমাদের সকলকে একটি করে তিলক পরিয়ে দিয়েছিলো। এভাবে শ্মশান টা আমরা চারিদিকে দেখলাম। অনেক যোগীরা রয়েছে সেখানে। এবং তারপরে আমরা সেখান থেকে চলে আসি এবং হম আমরা মা তারার কিছু আহ হাতে যেই ডুরি বাঁধে, সেই ডুরি কিছু কিনেছিলাম।

এরম কিছু জিনিস আমরা কিনলাম এবং কেনার পরে আমরা চারিদিকটা ঘুরলাম এবং তারপরে আমরা আবার ঘরে গেলাম এবং তারপরের দিন সকালে আহ আমরা একটু চা খেলতে এলাম, বাজারে এসছিলাম এবং চা টা খেয়ে আমরা একটু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার আমরা উম bag ঠ্যাগ গুছি রওনা দিলাম। আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো আবার যথারীতি আমরা taker এ করে রামপুর হাট এলাম এবং হ্যা তারপরে আবার রামপুর হাট থেকে উম আমরা আবার train এ করে আবার বনপাশ station এ এলাম এবং বনপাশ station এ নামার পরে আমরা আবার যথারীতি যে যার মতো বাড়ি চলে আসি। তো বাড়িতে এসেও আহ উম সেই মায়ের পিছুটান মায়ের প্রতি একটি ভক্তি থেকেই গেছে। আহ তো সত্যিই মনটা খারাপ হচ্ছিলো, এবং আহ তারাপীঠ হচ্ছে একটি উম অপূর্ব মায়ের একটি ধাম।

অনেকক্ষণ কথা বললেন এবং তিনিও খুব ভালো মানুষ ছিলেন। মানে ম~ মা কে উম দ্বিতীয়বার আবার দর্শন করালেন। মানে সত্যি খুব ভালো ছিলেন। এ~ এবং উম আমাদের জিজ্ঞাসা করছিলেন যে উম আবার দেখতে পেয়েছো কি-না ঠিক ঠাক? তাহলে আবার একবার নিয়ে যাবো। আহ তো আরও তো অনেক মানুষের ভিড় ছিলো, বারবার যদি আমরাই দেখি তাহলে সেই মানুষগুলো উম পাবে না সুযোগ। তো আমরা বললাম না ঠিক আছে অনেক ভিড় আছে। আহ আমরা উম আবার পরে দেখবো। আহ ঠিক আছে হম অনেক ধন্যবাদ এইভাবে বলেছিলাম। উম তো হম সেই দিনটা সত্যি ভোলার নয়। আহ তারাপীঠ যেনো এক অপূর্ব সুন্দর জায়গা। আহ তো আমার মনে হয় যেনো উম যে উম উম মায়ের উম এক অপূর্ব মহিমা ওখানে আছেন যার জন্য প্রত্যেক মানুষ আহ ওখানে যায় এবং মঙ্গলবার আর শনিবার তো ভীষণ রকম ভিড় হয় উম মানে ভীষণ রকম পূজো দিতে গেলে ভীষণ ভিড় হয়। তো যাই হোক এর মধ্যেও একটি আনন্দ ছিলো এবং হম সত্যি এই দিনগুলো কখনও ভোলা যাবে না। সুযোগ পেলে আবার আমি তারাপীঠ যেতে চাই। হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? সেটাই আর কি এই যে এখন যা পরিস্থিতি বুজতেই পারছো এই করোনা কালে যা তার সাথে সাথে দেশের যা অর্থনৈতিক যা আমাদের economic হাল সেটাই প্রত্যেকটা economic country এর ক্ষেত্রে সেটা একদম যাতা অবস্থা

একটু এ হয়েছে কিন্তু এভাবে যদি ওটাই হচ্ছে problem প্রশাসন যদি মানত এবং প্রশাসনের সাথে যদি সাধারণ মানুষ ও যদি খানিক টা যদি সাহায্যের হাত বারাতো তাহলে মানে এটা এতটা affect হতনা

হম না একদমই শিকছে না এর জন্য economic হাল টা দেখো কি হল এই যে তোমার নোটবন্দী নোটবন্দি তে তোমার নোট change করলো

হ্যাঁ black money গুলোকে দেশের চেষ্টা করলো।

loss খেয়ে গেলো সেটাই loss খেয়ে গেলো GDP down হয়ে গেলো। central এ যখন কংগ্রেস ছিল তখন তো মানে অনেকটাই এ ছিল কিন্তু

controversy হয়না হ্যাঁ একদম একদম একদম। হ্যাঁ পেট্রোল এর দাম দেখো না আজকে পেট্রোল এর দাম কত India তে পেট্রোল এর দাম হচ্ছে কত India তে পেট্রোল এর দাম হচ্ছে তোমার একশো চার টাকা লিটার একশো পাঁচ টাকা আজকের না আমি কাল পরশু নাগাদ দেখলাম একশো চার টাকা। হ্যাঁ up down তো করছেই।

এর ফলে আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রচণ্ড সাধারণ মানুষের যাতায়াত খরচা টাও transport export এর ক্ষেত্রে

যেকোনো জিনিসেরই মূল্য বৃদ্ধি হচ্ছে ঠিক কথা কিন্তু তোমার দেখো না মানে পেট্রোল ডিজেল আবার খাবার এসব গুলো মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু আমরা দেখো কৃষি কাজের ক্ষেত্রে কিন্তু তোমার ঠিক মতো মানে কৃষক তোমার যে ফসল টা তোমার যেটা উৎপাদন করছে ঠিক আছে দাম টা পাচ্ছে না দেখো ধান এর সময় ধান টা কিন্তু আমাদের ধরো এখানে west bengal country এর মধ্যে ধরো

কৃষিপ্রধান দেশ হিসেবে হম

আত্ম্যহত্যা করছে একদম।

না না একদমই বিরধ করত না একদমই করত না।

একদমই নয়, আসলে এখন তো কৃষিপ্রধান দেশ হলেও আমাদের কৃষক দের বাড়ির ছেলে মেয়েরাও মানে ডাক্তার engineer এসমস্ত হচ্ছে এখনকার date এ ঠিক আছে। আমাদের তাতে একদমই ভাবা যাবে না যে and কৃষকের ছেলে মানেই কিছু জানে না এটা আমাদের ভাবা মানে হচ্ছে ভুল।

একদম একদম আমাদের দেশের মধ্যে যদি কৃষিকাজ টা যদি ইয়ে না হয় তাহলে কিন্তু একদমই মানে আমরা তো না খেতে পেয়ে মানে মারা যাবো এর মতো ব্যাপার

হ্যাঁ ওটাতো political issue হ্যা political হ্যাঁ বলছি যে political দিক দিয়ে তো এটা সমস্যা হয়ে যাচ্ছে না মানে political যে সমস্ত নেতারা রয়েছে তাদের জন্যই তো

প্রত্যেক দেশের leader যদি ভালো হয় তাহলে নিশ্চয় সেই দেশ টা আরও বেশী উন্নত হবে।

আচ্ছা না greenery প্রত্যেক উহ মানে কি বলবো greenery না থাকলে তো সমস্যা আছে greenery তো থাকা দরকার তোমার এছাড়াও তুমি দেখো কৃষির জন্য আজকে তোমার সঠিক মূল্য বৃদ্ধি যেটা তোমার সেতাত কৃষকরা পাচ্ছেই না

শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা তো যেটা বলছিলাম আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ওই হ্যাঁ শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার কৃষকদের যে তোমার ধানের যে দাম কিমবা আলুর সময়ে যে আলু হচ্ছে সেটার যে দাম এই দাম টা কিন্তু তারা দাম পাওয়া যাচ্ছে না এর ফলে আমাদের দেশের মানে তোমার economic যে system সেটা আস্তে আস্তে কিন্তু তোমার ভেঙে যাচ্ছে economic system তোমার ভেঙে যাচ্ছে শুনতে পাচ্ছ?

না না না একদমই সেটা জানায়নি এখনও পর্যন্ত তারপরে দেখো এখন তারপরে যে এখন যে তোমার যে gold এর ব্যাপার টা

যেটা তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি হয় তাহলে তোমার মানে আমরা কি বলবো মানে বারো গ্রামে এক ভরি ধরি আমরা তাহলে সেই অনুযায়ী একজন মানে আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ধরো আমাদের যে আমাদের যে মানে সন্তান কিমবা সন্ততি যে সমস্ত ছেলে মেয়েরা আছে ঠিক আছে আবার

এরপরে কি হচ্ছে মানে মানুষ অনেক সময় মানে তোমার কেউ এই যে gold সোনার যে দাম টা price টা বেড়ে যাওয়ার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের মানে একটা অসন্তোষ প্রকাশ করছে যে কোন কিছু দিতে পারছে না বলে এই ধরণের যে সৃষ্টি গুলো এগুলো একটা economic affect পড়ছে মানে অর্থনৈতিক বাজারে business এর ক্ষেত্রে এধরনের যে আস্তে আস্তে দাম গুলো হম বল

তোমার কি ঠাণ্ডা লেগে গেছে নাকি? একদম একদম আমাদের এখানেও সেই same অবস্থা হ্যাঁ আমারও হালকা হ্যাঁ বৃষ্টি তো তোমার মেঘলা মেঘলা করেই রয়েছে এখনও বৃষ্টি হয়নি

না সেটাই একদম lockdown হ্যাঁ পেট্রোল এর দাম যা হ্যাঁ একবার money bag টা একবার check করতেই হবে একদম হ্যাঁ আসলে economic টা তো আসলে সবজায়গাতেই affected হয়েছে না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম

হ্যাঁ দেখার জন্য আসবে যেটা পর্যটন কেন্দ্র হিসেবে

একদম সেটাতোসেটাতো আমাদের tax এর টাকা থেকেই এসেছে সাধারণ মানুষের tax এর টাকা

অর্থনৈতিক মন্দার অবস্থার সময়

বুজতে পেরেছি হ্যাঁ একদম যেটা বলেছে

হ্যাঁ একদম এর ফলে আমাদের GDP আরও নেমে যাচ্ছে এই যে তুমি যেটা বললে একদম হ্যাঁ ভালো কথা বলেছ সোনা দিয়ে মরানো statue বানানোর থেকে তোমার মানুষের অর্থনৈতিক কাজে হচ্ছে লাগানো যেত কোন উন্নয়নের কাজে মানে সেটা মানে সব থেকে ভালো হতো

সেটাই হ্যাঁ তখন আর তখন তো মানে তখন তো গূলৌ তো মানে এ না এরকম এরকম ব্যাপার অনেক এতেই হয়েছে অনেক রাজ্যে হয়েছে এমনকি

যেরকম এরকম আমরা খবর পেয়েছি। হঠাৎ করে মানে নোটবন্দি করে দেবে

কিন্তু আসলে কালো টাকাগুলো তো তোমার কালো টাকাগুলো তোমার তো তার আগেই সাবার করে নিয়েছে সবাই যাদের ছিল একদম একদম কিন্তু আমার কিন্তু একদম একদম black money প্রচুর আছে কিন্তু সেইগুলো তো switch ব্যাঙ্কে।

পুরোপুরি তোমার হ্যাঁ পোস্তর দাম সত্যিই এতো আমার বাড়ি কিন্তু বাঁকুড়া বুজত্রে পেরেছ বাঁকুড়ার মানুষ কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে বুজতে পেরেছ তো আচ্ছা তো এখন তোমার বেশীর ভাগ মানুষই দেখছি পোস্তর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে